এইখানে একটি পূজারী যারা পূজা আর্চানা করছে ।

সামনের দিকে একটা বাস পার হয়েছে | বাস --]

একটা মেইন গেটে ডেকোরেশন করা আছে ।

নীচেতে ধানের ক্ষতি করা গলছিলো ।

উপর নিচে দিকে উপর যাওয়ার জন্য সিঁড়ি বানা আছে ।

এইখানে বাহিরে একটি বড়ো গ্রাউন্ড বানা আছে।

পার্কের ভিতর যেটা অনেক টা সুতর মুল ।